একটা দেশের আহ দুর্নীতির কারণেই কিন্তু এই ধরণের বিষয় গুলা হচ্ছে হম মানে আহ দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের মু~মুদ্রাস্ফীতির কারণে একটা দেশের অর্থ সংকট তৈরী হয়ে যাচ্ছে আহ বাজারে গেলে আমরা জিনিসপত্রের দাম অধিক হারে বৃদ্ধি করে দিচ্ছে আহ এতে দেখাচ্ছে গরিব দুঃখী মানুষ যারা আছে বা নিচু শ্রেণীর মানুষ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

এই কারণ গুলায় আমি মনে করি যে দুর্নীতির উত্তম একটা মাধ্যম প্রকাশে, আহ তো তুমি এই বিষয়গুলা নিয়ে কি ভাবছো? যেহেতু তুমি দুর্নীতির বিষয়টা বললে তো দুর্নীতির বিষয় নিয়ে বলা যায় বলা গেলে বলা যায় যে বাংলাদেশ একটি মানে প্রথমে যেমনটা ছিল হম তো রাজনীতি পলিটিক্সের প্রভাবে দুর্নিটা~দুর্নিনীতিটা এতই পরিমানে যে বেয়ারছে যেখানে সেখানে মানে দুর্নীতিটা ছড়ায়ে পড়ছে আমরা এক জায়গায় যদি কোনো সরকারি একটি অফিসে যাই যেখানে একটি কাজ যদি জমা দেই সেই কাজটি দেখা যাচ্ছে আমাদের সময় দিতে ঘুরাইতে ঘুরাইতে মানে সময়টা বৃদ্ধি পাইতে ডেট চেঞ্জ হয়ে এক ডেট গেলে আরেক ডেট দেয় আরেক ডেট গেলে আরেক ডেট দেয় এই ডেট চেঞ্জ করতেছে এবং সেখানে দেখা যাচ্ছে যদি সেই কাজটা আমরা যদি তারা~তারাতারি করতে পারি আমরা সেই কাজটা যদি আমাদের আহ দরকার হয় খুব প্রয়োজনীয় একটি কাজ হয় তাহলে সেটি টাকার মাধ্যমে সে কাজটি আমরা করে নিতে পারতেছি যে কাজটি আহ সেই সরকার সেই লোক সেখানে তার নিযুক্ত করেই রাখছে যে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

কিন্তু এইখানে যে সাধারণ নাগরিক গুলা যে অনেক ভাবে প্রতারিত হচ্ছে এবং তারা যে যাদের কষ্টের টাকাগুলা তাদের কা~কাজের জন্যে আহ ব্য~ব্যয় করতো সেই টাকা গুলা শুধু

প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন উম কর্ম~কর্মস্থলে সেই টাকাগুলা বিভিন্ন দালা~দালাল চক্র দালালচক্র টাকা দিয়ে সেই কাজগুলো করে নিচ্ছে হম এটা হচ্ছে একটা দুর্নীতির মাধ্যম তারপরে অধিকাংশ যেমন সরকারি যেসব অফিস আদালত হম বিআরটিসি একটি অফিস আছে সেখানে দেখা যাচ্ছে যে লাইসেন্স করার জন্য একটি লোক কে এখানে টাকা দিতে লাইসেন্স বিনাপয়সাতেই লাইসেন্স হয় কিন্তু দেখা যাচ্ছে এখন টাকা ছাড়া সে লাইসেন্স টা করা যাচ্ছে না তো অনেক টাকার বিনিময়ে সেই লাইসেন্সটা করতে হচ্ছে যে লাইসেন্স করতে দেখা যাচ্ছে গড়ে তিন হাজার টাকা প্রয়োজন সেই লাইসেন্স করতে দেখা যাচ্ছে যে হম দশ হাজার কি পনেরো হাজার এইরকম টাকা লেগে যাচ্ছে

কষ্টসাধ্য একটা বেপার হয়ে পড়ছে তো দুর্নীতির বিষয় নিয়ে বলতে গেলে অনেক লম্বা কাহিনী হয়ে হয়ে যাচ্ছে এটা নিয়ে আর কি বলবো বলো দুর্নীতি নিয়ে অনেকই তো বললাম হ্যা আসলে ঠিকই বলছো যে তোমার সাথে কথা বলেও ভালো লাগলো আরকি কথা গুলো শুনে তুমি এ বিষয়ে আমাকে অনেক সুন্দর একটা ব্রিফিং দিছো তো এই বিষয় গুলা অবশ্যই মাথায় রেখে আমি চেষ্টা করবো তো তুমিও এই বিষয় গুলা মাথায় রাখবা ভালো থাকো আমিও ভালো থাকি আবার পরে কথা বলবো আল্লাহ হাফেজ

এই তো হো দাদা চলছে চলছে ব্যাস এই এমন যেমন-তেমন,

ও হো হো খুব ভালো খুব ভালো, মানে নিজে চাষ করে নিজে খেতে চান আহ খুব ভালো, খুব ভালো বিচার আছে।

হ্যাঁ, ওইটাই আমি বলছি আহ উহ যেহেতু আপনি যে বলছেন আপনার ছাদে করবেন হ্যাঁ তা হলে ছাদে এর জন্য আহ সব সবথেকে ভালো হয় ওলকপি বেগুন ঢেঁড়স তারপরে এ লঙ্কা, কলা কলা তো ও হতেপারে কিন্তু ওইটা মুশকিল কারণ কলার জন্য একটু বেশি মাটি লাগে peace টা বেশি লাগে জায়গা টা আরও জায়গাটা আর ঢেঁড়স, ঢেঁড়স মানে ওই তো ladies finger হ্যাঁ তো ঢেঁড়স টা তো হয়েযাবে হ্যাঁ গাজর হয়ে যাবে গাজর হয়ে যাবে,

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি যদি নতুন নতুন যান তা হলে ওরা তো ভালো করে বোকা বানিয়ে দেবে

হ্যাঁ, তো আপনি কোথা থেকে কিনবেন? হ্যাঁ আপনি তো থাকেন কৃষ্ণনগর আপনি কিনবেন কোথাথেকে আপনি কি private জায়গা থেকে কিনবেন? না government জায়গা থেকে কিনবেন? না কিনবেন টা কোথায় থেকে আপনি তো আহ আপনি তো কিনবেন লাগানোর জন্য আপনি তো কিনবেন না সেটা কোথা থেকে কিনবেন?

তো আপনার আহ যে প্রথম choice আছে যেটা আপনি ভালোভাবে চান যে প্রথমে ওই ওর চাষ করবেন সেটা কি আছে আপনি একটু বলবেন?

আপনি এখন যে modern agriculture এসেছে যার মধ্যে মাটি বেশি লাগে না। ঠিক আছে ওই জিনিস টা আপনি করতে পারেন না না একদম ভারী হয় না ওর মধ্যে মাটি লাগেই না তো অল্প শুদু সর, সর এর মতো মাটি লাগে আপনার নাম মাত্র,

ওর মধ্যে কিছু না ওর মধ্যে আপনি আহ একটা জায়গায় মানে একটা জায়গা করবেন ওর মধ্যে একটু, একটু সর, সর আসবে একটু মাটি আসবে।

হ্যাঁ, হ্যাঁ একদম সত্যি সব ঠিকই বলছেন তো।

তো সব থাকে আগে আপনাকে কি করতে হবে যে হ্যাঁ আপনাকে, আপনার যে ট্যারেশ আছে, আপনি তো ট্যারেশ এ করবেন হ্যাঁ ছাঁদে করবেন ছাঁদ টা কে একটু ভালো করে ভালো কোরতে clear করতে হবে সাফ করতে হবে,

সাফ কর করে নেবেন তো তারপরে আপনকে ও ওই জায়গার মধ্যে এর অল্প মানে প্লাস্টিক দিতে হবে, প্লাস্টিক বিছিয়ে আহ আহ clean করার পরে, তারপর ওখানে আহ যার মধ্যে আপনি চাষ করবেন ডাব্বা গুলো যেরকম এ রকম আপনার ডাব্বা থাকে

হ্যাঁ, হ্যাঁ ওই recycle হয়ে যাবে ভালো তো হ্যাঁ recycle হয়ে যাবে আপনি কেন wested করবেন?

হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক হ্যাঁ তারপরে যেহেতু আপনি চাইছেন যে একদম পুরো পুরোপুরি organic, orgnic farm ই করবেন তাহলে আহ মিশিয়ে আপনি রেখে দিলেন। আর আহ যে ওর বীজ থাকলো মানে seeds আপনি কিনে নিয়ে আসছেন তো ওইটা জায়গায়, জায়গার মধ্যে পুঁতে ছেড়ে দেবেন। অল্প জল দেবেন শুধু সকালে সন্ধ্যাবেলা দিতে হবে না দেখবেন দু-তিন দিনের মধ্যে ও নিজেই উঠবে, ঠিকআছে so যখন হয়ে যখন ও পাতা টা বার হয়ে যাবে তখন ওর space টা কে একটু ভালো করে clear করা দেবেন আর মাটিটা বেশি লাগবে না তো কি হবে যে যত limited ওর space Power থাকবে অতো জায়গার মধ্যে জল কম খাবে।

বুঝতে পড়েছেন হ্যাঁ,

আহ আপনি local market থেকেও কিনতে পড়েন,

দেখুন সব থেকে বড়ো কথা হচ্ছে যে hybrid যে থাকে না seeds ওই টা আপনার tested হয় lab এ lab এ test করা হয় ওর মধ্যে অনেক রকম chemical দেওয়া হয় ওই টা আর তারপরে ওই টা fertilize করা হয় fertilize করার পরে experiment করার পরে ওই সব জিনিস টা কে তৈরি করা হয়। ঠিক আছে, তাই জন্যে ওই টা কে hybrid বলে দুটো-তিনটে ও দু-রকম, তিন রকম হম না দাদা ওই টা তো পাঠানো হয় নি এখনো আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ওই টা তো পাঠাবো পাঠাও পাঠাও বললে তো হবে না ওই টা তো কাজ চলছে ওই টা তো transfer হবে তাহলে তো data transfer হলে পাঠাতে পারবো জানেন তো data transfer হতে একটু time লাগে। হ্যাঁ হ্যাঁ ওই কাজ তো ওই কাজ তো আগেই রয়েছে ওই কাজটার জন্য আপনি tension নেবেন না আহ data transfer এর ও একটু কাজ বাকি ছিল ওই data transfer টা হয় যাচ্ছে, আর হয়ে যাওয়ার পরে একদম পাঠিয়ে দেবো

হ্যাঁ কিন্তু hybrid টা নিয়ে এলে তো লাভ নই, আবার আমি বলে দিচ্ছি hybrid টা

হম হম হ্যাঁ আপনি গিয়ে একবার check করুন market টা একবার দেখেন কি মানে ঘুরেফিরে আপনি একবার আহ পরিস্থিতি কি রকম আছে ওই টুকু দেখে নিন, তারপরে যদি আপনার বোঝা না হয়, তাহলে আমাকে জিগ্যেস করবেন আমি তো সব সময় আছি,

okay সেদিন থানার বড়োবাবু আমাকে ডেকে বললেন, খবর পেয়েছি শহরের শেষ প্রান্তে যে পুরোনো পরিত্যক্ত লোহা কারখানাটা রয়েছে আগামীকাল রাত বারোটার পরে শহরের সবকটা চোর সেখানে জড়ো হবে। ওদের কিসব গোপন পরামর্শ আছে। তোমাকেও চোরের ছদ্দবেশে সেখানে উপস্থিত থাকতে হবে। ওদের মতলব জেনে চুপচাপ উঠে আসবে। সাবধান, কোনো গন্ডগোল যেন না হয়। হাসি মুখে বললাম, কোনো চিন্তা করবেন না sir । টানা দশ বছর police এর হয়ে কাজ করছি। আজ অবধি কোনো কাজ গুবলেট হয়েছে কি? বড়োবাবু বললেন, না তা হয় নি। তোমার কাজে আমি খুশি নবকেষ্ট। তবে এবারের কাজটা মোটেও সহজ নয়। বহুবার ওই দলের অনেক চোরকেই গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু প্রমানের অভাবে বেশ~ বেশিদিন আটকে রাখতে পারা যায় নি। ওরা চোরাই জিনিস কোথায় রাখছে সেই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। মাথা নেড়ে বললাম, চোরাই জিনিসের হদিস নিয়ে তবেই আমি ফিরবো হুজুর। আমি কাল যাবো চোরেদের মন্ত্রণা সভায়।

আমি তো সে কথাই ভাবছি sir । আপনি পুরুস্কারের টাকাটা গুছিয়ে রাখুন। আমি পরশু ভোরে এসে খবর দেব। এই বলে থানা থেকে বেরিয়ে এলাম। অহংকার করছি না, তবে বাপু একথা জোরের সঙ্গে বলতে পারি police এর খোচর এর কাজ আমার সমতুল্য ভূভারতে কেউ আছে কিনা সন্দেহ। আমার চেহারাটি ভগবান এমনই বিশেষত্বহীন- করে বানিয়েছেন যে, যে ছদ্মবেশই ধরি না কেন আমার নিজের চেহারা হারিয়ে যায়। ছদ্মবেশের চরিত্রটাই প্রকট হয়ে ওঠে। অনেক রকমের গলার স্বর করতে পারি আমি। আর acting! আমি হলপ করে বলতে পারি আমি যদি অভিনেতা হতাম অনেক অভিনেতার ছুটি হয়ে যেত। পরের দিন রাত দশটা নাগাদ রাতের খাওয়া শেষ করে তৈরী হতে বসলাম। একটু আগে আগে বেরোতে হবে। লোহা কারখানা এখন থেকে বেশ দূরে। বড়োবাবুর দেওয়া খবর অনুযায়ী চোরের দল আজ হাজির হবে সেখানে। ওই অঞ্চলটার আসেপাশে লোকবসতি নেই। আসলে হয়েছে কি ওই দলের একজন চোর সম্প্রতি ধরা পরেছে police এর হাতে। তাকে লাঠির দু-চারটে গুতো দিয়ে police জানতে পেরেছে আজ রাতে চোরেদের একটা মন্ত্রণা সভা বসবে ওই লোহা কারখানার ভেতরে। police ইচ্ছা করেই উম raid করবে না। চোর গুলোকে ধরলে চোরাই জিনিস মিলবে না। চোরাই জিনিস কোথায় রাখা হয় তার হদিস নাকি দু-একজন সর্দার চোর ছাড়া বাকিরা কেউ জানেন না। তাই বাধ্য হয়ে বড়োবাবু এই plan করেছে। আমি যাবো ওই ধরা পরা চোরের পরিচয়ে। কৌশলে আমাকে জানতে হবে চোরাই জিনিসগুলো ওরা কোথায় লুকিয়ে রেখেছে। ব্যাস, ওইটুকু জানতে পারলেই কেল্লাফতে। বেরোনোর আগে আয়নায় নিজের চেহারাটা একবার তীক্ষ্ণ চোখে পরখ করে নিলাম। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই আঁতকে উঠলাম। কে বলবে, আমি শ্রীমান নবকেষ্ট!

এসব জিনিসই নিখুঁত হাতে করে ফেলেছি আমি। আমার ছদ্মবেশ ভেদ করে আমাকে চিনতে পারে, এমন কেউ জন্মায় নি। কার্তিক মাস হলেও ঠান্ডাটা এবার আগে আগে পরে গেছে। ময়লা একটা চাদর গায়ে জড়িয়ে নিয়েছি। তারপর খালি পায়ে হন হন করে হেঁটে চলেছি নির্জন রাস্তা দিয়ে। লোহা কারখানার যাওয়ার রাস্তায় মাইল খানেক আগে একটা check post পরে। অন্যদিন এসময় check post এ চৌকিদার থাকে। আজ কেউ নেই, হয়তো আজ জেনে বুঝেই পাহারা ঢিলে রাখা হয়েছে। আমি নির্বিঘ্নে check post পার করে এলাম। পুরোনো লোহা কারখানাটায় গিয়ে যখন পৌছালাম ঠিক সেই মুহূর্তে অনেক দূরে গির্জার গড়ি~ ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো। জায়গাটা নিরেট অন্ধকার। আকাশে চাঁদের দেখা নেই, এমনকি একটা নক্ষত্রও মিট মিট করতে দেখলাম না। আকাশটা যেন আপদ-মস্তক কালো চাদর মুড়ি দিয়ে ঘাপটি মেরে আছে। কারখানার ফটক অধীনে গিয়েছি অনেক কাল আগে। ভিতরে ঢুকে সন্দর্পনে এগোতে লাগলাম। অন্ধকারে জং ধরা বাতি, লোহা- লক্করে ঠোক্কর খেয়ে রক্তপাত হওয়ার-

কোনো সারাশব্দ নেই, হতভাগা হরিদাস নিশ্চই পুলিশকে ইচ্ছে করে ভুল তথ্য দিয়েছে। কিছু সংবাদ নিয়ে যেতে না পারলে কপালে লবডঙ্কা নাচ্ছে।

অমনি কে যেন বলে উঠলো, কে রে তুই? অন্ধকারে কাউকেই দেখতে পারছি না। আন্দাজে এক দিকে মুখ ফিরিয়ে বললাম তুই কে? আগে বল তুই কে? আমি হরিদাস। সেদিক থেকে সহসা কোনো জবাব এলো না। তারপর চিন্তিত গলায় সে বললো, হরিদাস আবার কে? বলি সাকিন ঠিকানা কি? বড়োবাবুর কল্যানে হরিদাসের ঠিকুজি আমার জানা ছিল। বললাম বাড়ি আমার শালুকডাঙ্গা গাঁয়ে, মহকুমা হাকিমপুর জেলা। থাক থাক, বাপের নাম কি? আমার বাপের নাম রুই দাস। অন্ধকারে একটা বিস্ময়সূচক আওয়াজ উঠলো, সেই কণ্ঠস্বর বললো রুই দাসের একটা ছেলে আছে জানতাম, সে এতো বড়ো হয়ে গেছে জানতাম না।

কুখ্যাত চোর। বললাম সেকথা আর বলতে, এহল আমাদের জাত ব্যবসা। এছাড়া অন্য কোনো কাজ শিখি নি, শিখতেও চাই না। বাহ্ বাহ্, বেড়ে বলেছিস শুনে খুব খুশি হলাম। তুই তাহলে আমাদেরই একজন। আয় আয়, আমার গলার স্বর শুনে শুনে এগিয়ে আয়। চল তোকে সভা ঘরে নিয়ে যাই। বিষন্নতা ভুলে আনন্দে মনটা নেচে উঠলো। তার মানে চোরেদের মন্ত্রণা সভা সত্যি আজ এখানে বসেছে। এই ব্যক্তি হলো receptionist, সকলকেই যাচাই করে- তবেই ঘরের ভিতর ঢোকায়। যাক, বাঁচা গেলো প্রথম বাধাটা অনায়াসেই পার করে ফেলেছি। অন্ধকারে চোখে কিছু দেখতে পাচ্ছি না। হাত দুয়েক দূরে পায়ের শব্দ শুনে এগোচ্ছি। চলেছি তো চলেইছি। কত বাক ঘুরলাম, কত গলি-গুচি পেরোলাম, কত ছোট বড়ো ঘর পার করে এলাম। শেষে বললাম, বড্ডো অন্ধকার মশাই, একটা দেশলাই জ্বালবো কি? অন্ধকারে সেই গলার স্বর খেকিয়ে উঠে বললো, এই যে বললি জাত ব্যবসা ছাড়া আর অন্য কিছু বুঝিস না তা তোর কাজ তো অন্ধকারে ঘোরা, আলোয় কাজ কি? লজ্জিত হয়ে বললাম, ভুল হয়ে গেছে আজ্ঞে লোকটা বললো কি যে হয়েছে আজ-কালকার ছোকরা চোরদের, সুখের পয়ার সব জানিস এই অন্ধকারে কাজ করে- চোখ দুটো বিড়ালের মতো হয়ে গেছে। আমাদের আর আলো ঠালোর কিছুই লাগে না। দেখিস সামনে একটা rod আছে গুতো খাস না।

যে ব্যক্তির সঙ্গে এতক্ষন হেঁটে এসেছি তার চেহারাটা আবছা দেখতে পেলাম। হাত তুলে সে বললো, সোজা ভিতরে সিঁধিয়ে যা, পছন্দ মতো জায়গা বেছে বসে পর। এক্ষুনি সভা শুরু হবে। বুঝলাম আমি বাদে সকলেই এসে গিয়েছে, ঘরের ভিতর গিজ গিজ করছে লোক। সকলে মেঝে হাটু মুড়ে বসে আছে। ঘরে তিল ধরণের জায়গা নেই। এশহরে এতো চোর আছে জেনে তো আমি হতবাক। জানলা দিয়ে ঢোকা চাঁদের আলোয় তেমন ভালো করে কিছু বোঝা যাচ্ছিলো না। কারও মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি না। কোনো মতে এক কোণে একটু খানি জায়গা খুঁজে বসে পড়লাম। দূরে ঘরের একপাশে উঁচু platform, সেখানে খান কতক কাঠের বাক্স আছে। আমি বসার সঙ্গে সঙ্গে দুটো মূর্তি এসে platform এ উঠে সেই বাক্সের উপর বসলো। অমনি চারদিক থেকে হাত তালির আওয়াজ। সে কি আওয়াজ, ফটা-ফট শব্দে কানে তালা লেগে যায়। হাত তালি থামলে সেই মুহূর্তি~ মুহূর্তে দুজন একজন দুজনের একজন বললো তাহলে আমি প্রস্তাব করছি আজকের সভা শুরু করা হোক। ওপর ব্যক্তি বললো আমি এই প্রস্তাব সমর্থন করছি। অমনি ভিড়ের মধ্যে কে যেন গুঞ্জন উঠে উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হোক হোক হোক। তারপর শুরু হলো বক্ত্রিতা । কি বলবো অনেক চেষ্টা করেও মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। বক্তা মাঝে মাঝে দম নেওয়ার জন্য যেই থামে অমনি হাত তালির ঝড়। অত হাততালি দেওয়ার কি ঘটা বা বা, তাও আবার মাথায় ঢুকলোনা । ঘন্টা খানেক কেটে গেলো, বক্ত্রিতা শেষ হওয়ার নাম নেই। বসে বসে মশার কামড় খাচ্ছি। এখানে আসা অবধি কাজের খবর কিছুই পাই নি। শেষে আর থাকতে না পেরে উঠে দাঁড়িয়ে বললাম, ঢের হয়েছে এবার থামুন মশাই। আমি আজকে একটি ভূত বাংলোর সম্পর্কে বিস্তারিত একটি গল্পটি তুলে ধরব একটি বাংলো ছিল বাংলো টি প্রায় কুড়ি বছর পুরনো এবং এবং বাংলোটিতে একটি মালি থাকত এবং মালি এবং মালিটি দেখাশোনা করতো এবং মালিটি তার

মানে বাংলোটি অনেকদিন ধরেই পড়েছিল এবং একটি ঠিকাদার সেই বাড়িটি বেচার জন্য একটি লোকের সাথে contact করে এবং contact করে তাদেরকে এই বাড়িটি দেখার জন্য একদিন date দিল এবং তাদেরকে আসার জন্য এতে বলা হলো যে এবং বলল যে আসার জন্য এবং তাদেরকে এখানে আসার জন্য তাদেরকে বিস্তারিত বলা হল যে তোমরা এসে এখানে দেখে যাও যে এই বাড়িটির অবস্থা কেমন এবং বাড়িটি কেমন এবং সেই দিনটি একদিন আসলো এবং এসে তারা হম সেই ছেলেটি একটি শহরে থাকা লোক এবং তার দুটি ছেলে বন্ধু এবং তিনটি মেয়ে বন্ধু নিয়ে তারা এখানে visit করতে মানে দেখতে আসলো এবং দেখতে আসলো বাংলোটি কেমন এবং ঢোকার সময় তাদের গাড়িটি একটি জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল এবং সেখানে একটি কালো বিড়াল তাদের পথ কেটেছিল এবং সেটিকে দেখে ওরা খুবই ভয় পেয়ে গেছিল এবং এটি তখন যখন ওরা বাংলো তে ঢুকছিল তখন বিকেলবেলা হয়ে গেছিল এবং বিকেল হয়ে যেতে যেতে সন্ধ্যে হয়েছিল এবং বাংলো তে যখন ঢুকলো তখন gate টি তারা যখন দেখতে পেল একটি gate এবং gate টি দেখার পরে তখন একটি জিনিস লক্ষ্য করল যে gate একটি sign board টাঙানো আছে এবং sign board টিতে কিছু উর্দু ভাষায় কিছু লেখা আছে এবং কিছু কিছুক্ষণ তারা সবাই গাড়ি থেকে নেমে gate র সামনে গিয়ে ডাকতে লাগলো এবং ডাকার সময় কিছু লোককে ডাকতে লাগলো এবং কেউ কারো সাড়াশব্দ না পেয়ে তারা ওখান থেকে বেরিয়ে আসলো এবং বেরিয়ে আসার পরে দেখতে পেল যে উম দেখতে পেল যে তাদের তাদের ওই বাড়ি বাংলো বাড়িটা থেকে একজন বৃদ্ধ লোক আসছে। একটি hurricane জ্বালিয়ে এবং hurricane জ্বালিয়ে বলছে যে তোমাদের জন্যই এখানে এতক্ষন অপেক্ষা করছিলাম এবং অপেক্ষা করার সময় এবং gate টি খুলে দিল এবং gate টি খুলে দেওয়ার পরে দেওয়ার পরে বাড়ির area র ভেতর ঢুকে গেল বাংলোর এবং বাড়ির বাংলোর ভেতরে ঢুকে যাওয়ার পরে এবং সে দেখতে পেল যে একটি বাড়ির ভেতরে ঢোকার পরে কিছুক্ষণ পরে তারা একটা জিনিস লক্ষ্য করল যে ওখানে বাড়ি গুলো খুবই পুরনো এবং তার চারিপাশে অনেকগুলি ফুলবাগান রয়েছে এবং তার পাশে একটি ছোট বসার জায়গা রয়েছে এবং তারা তাদের মতন যে যার মতন ঘরে চলে গেল এবং ঘরে যাওয়ার পরে হম রাত হয়ে গেল এবং রাত্রিবেলায় খাওয়ার আগে যে যার মতন গল্প গুজব করছিল এবং গল্পগুজব করার সময় তাদের মধ্যে

বন্ধুদের সাথে মজা করতে আসতে পারবে এই জায়গা নিয়ে এইসব কথাবার্তা হচ্ছিল এবং রাত্রিবেলা যখন ওই মালিটি যখন খেতে ডাকলো সবাইকে সবাই ওখান থেকে চলে গেল এবং একটি বন্ধু বলল যে আমি একটু পরে খেতে যাব এবং যখন সেই বন্ধুটি একটু পরে যখন গেল মানে একটু পরে যখন বলল ঠিক আছে সবাই চলে গেল খেতে রাত্রিবেলায় এবং মালিটি তাদেরকে ডেকে নিয়ে চলে গেল এবং সেই বন্ধুটি ঘরে একাই ছিল এবং সে ঘরে একা থাকা কালীন সে তার girlfriend র সাথে phone কথা বলছিল এবং phone কথা বলার সময় সে দেখতে পেল যে উম সে দেখতে পেল তার কানের পাশে তার ঘরের পাশ থেকে একজন কোন মহিলা ঘুঙরু পড়ে যাতায়াত করছে এবং কিছু গুনগুন করে গান করছে এবং সে এটি তিন চার বার লক্ষ্য করে এবং তিন চার বার লক্ষ করার পর সে কিছুটা পরিমাণে একটু ভয় পেয়ে গেল এবং এবং আরো যখন আরো যখন করতে লাগলো এবং তারা যখন আরো হম সে যখন আরও তিন চার বার শুনতে পেল সে তখন ওখান থেকে দেখে ভয় পেয়ে গেছিল এবং ভয়ে কিছুটা পরিমাণে হয়ে গেছিল এবং সে বন্ধুকে phone করল বন্ধুরা যখন নিচে খেতে গিয়েছিল এবং খেতে যাওয়ার সময় বলে গেছিল কোন problem হলে আমাকে phone করবি এবং phone করার সময় যখন phone করল তখন জিজ্ঞেস করল বন্ধুটি কি হয়েছে তখন বন্ধুটি বলল যে আমি এখানে বসে রয়েছি এবং বসে phone কথা বলছি একজনের সাথে এবং সে সে এবং সে শুনতে তিন চার বার এবং অনবরত শুনতে লাগল একটি মেয়ে তার কাছ থেকে

এবং বন্ধুগুলো উপরে চলে আসলো খাওয়া দাওয়ার পরে রাতে এবং বন্ধুটি সে রাত্রিবেলা আর খেলো না যে বন্ধুটি সেই আওয়াজটি পেয়েছিল এবং একটি বান্ধবী তাদের ভেতরে একটি বান্ধবী রাত্রিবেলায় ছাদে গিয়েছিল গরমকাল তখন

পশু যেমন শিয়াল চিল্লিয়ে উঠলো এবং কিছুক্ষণ পরে load shedding হয়ে গেল এবং load shedding হওয়ার পরে গাছের পাতাগুলো পাশে একটি পুরনো আম গাছ ছিল এবং আম গাছের পাতা গুলি

সেই মহিলা সেই মেয়েটি চিল্লিয়ে অজ্ঞান হয়ে গেল। এবং তার বন্ধুবান্ধবগুলো খোঁজাখুঁজি করতে করতে একসময় ছাদে এসে দেখল যে তার বান্ধবীটি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে তার bed নিয়ে bed নিয়ে শোয়ানো হলো এবং মালিটিকে ডেকে নেওয়া হল মালিটি বলল ও কোন ব্যাপার নয়। ও কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে এবং মালিটির কাছে জিজ্ঞেস করল যে এটি কেন হল তো বলল হয়তো কোন বাদুর বা কোন কিছু তাকে কামড়িয়েছে এই কারণে হয়তো সে অজ্ঞান হয়ে গেছে এবং কিছু ভয়ানক কিছু দেখেছে হয়তো এই কারণে তা তারা এখানে যাওয়ার পরে এবং মালিটি সকালবেলায় যখন breakfast করার পরে মালিটির কাছে যখন জিজ্ঞেস করল এই বাড়িটির কথাবার্তা তখন মালিটি বিস্তারিত বলতে লাগলো যে বিস্তারিত বলতে লাগলো যে এই বাড়িটি একটি লোকের ছিল এবং লোকটির একটি মেয়ে ছিল এবং তার তার যে স্ত্রী ছিল সেই স্ত্রী ছোটবেলায় মারা গেছিল মানে মেয়েটি যখন ছোট ছিল তখন সেই অবস্থায় তখন মারা গেছিল এবং তিনি মেয়েটিকে দেখাশোনা করে এবং তিনি মানুষ করে মেয়েটিকে মেয়েটি যখন আঠারো উনিশ বছর হয় তখন সে একজনের সাথে প্রেম ভা ভালবাসা করত প্রেম ভালোবাসা এবং সে তখন বাড়ির থেকে না মেনে নেওয়ার জন্য সে এই বাড়িটিতে suicide করে তার আত্মা এখানে এই বাড়িটিতে ঘুরে বেড়ায় এবং তার বাবা বৃদ্ধ অব বৃদ্ধ একসময় মেয়েটি মেয়ে হারিয়ে সম্পূর্ণ সর্বহারা হয়ে যায় এবং কিছুক্ষণ কিছুদিন পরে তার বাবা দেহত্যাগ করে এবং দেহত্যাগ করার সময় এই বাড়িটি তার একটি পুরনো ভাইপোর কাছে দিয়ে দেয় এই জমিটি এবং এই জমিটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে জানতে পারে যে আমরা

এবং বাড়িটির কথা যখন জিজ্ঞেস করল যে এই বাড়িতে এসব অলৌকিক ঘটনা ঘটেছে এবং এই বাড়িটি এমনি সুন্দর কিন্তু এইসব অলৌকিক ঘটনার জন্য সে আর এই বাড়িটি নিতে ইচ্ছুক করল না। এবং মালিটিকে একটা জিনিসই বলল যে আপনি কি করে এই বাড়িতে রয়েছেন বলছে যে আমি এই বাড়িতে ছোট থেকেই মানুষ হয়েছি এই বাড়িতে ছোট থেকেই আমার মা কাজ করতো এবং এই বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি। এবং তাকে তাকে এখানে খুব শ্রদ্ধা দেখানো হত এবং যখন সে যখন ওই বুড়ো লোকটি বৃদ্ধা লোকটি যখন মারা গেছিল তখন ওই যে মালিটি ছিল তাকে বলে গেছিল যে তুই যাই করিস তাই করিস এই বাড়িটি ছেড়ে যাস না যত যাই যত ঝড় বয়ে যাক তবে তুই এখানে যেন তুই এই বাড়িতে যেন তুই থাকিস এবং এটি শোনার পরে সবকিছু শোনার পরে সে এই বাড়িটিতে থাকল এবং সে আর কোন জায়গায় গেল না এবং তার কাছে এই বাড়িটিই ছিল তার এক একমাত্র বাসস্থান এবং এই বাড়িটিতে যা খুশি হোত না কেন সে সবকিছু এখানে মাথা পেতে নিত এবং কিছুটা কিছুটা দূর হওয়ার পরে সেখানকার লোকজন ভাবতে লাগলো যে এত দূরে জঙ্গলের ভেতরে একটি বাংলো বাড়ি কেন কিনবে এবং তার বন্ধু-বান্ধবরা বাধা দিল বন্ধু তুই বাড়িটা কিনিস না

দোল খেত এবং যখন কেউ এই বাড়িটির visit করতে আসত তখনই দেখতো দুপুরবেলার দিকে অমাবস্যার দুপুরবেলার দিকে দেখতে পেত যে যে এই বাড়িটিতে উম উম উম বিকেল বেলা যখন কেউ যখন আসতো তখন দেখতে পেত

এবং এর এর আত্মাটি সারা সারা এলাকায় ঘুরে ঘুরে বেড়ায় এবং এলাকার থেকে বড় কথা যে এই বাংলো বাড়িতে তার খুব স্মৃতি রয়েছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে একা একা এবং সে তাই এখান থেকে যেতে পারেনা এবং তার আত্মাটি খুবই নিষ্পাপ ছিল এবং একটি প্রেমের জন্য তার বাবা মেনে না নেওয়ায় সে suicide করেছে এবং তাই কারণে এই গল্পটা থেকে জানা যায় যে একটি ভূত বাংলো কি করে একটি ভয়ানক ভাবে